দেখো চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি ফাঁকা মাঠ। মাঠে দেখা যাচ্ছে অনেক বড়ো বড়ো গাছপালা।

দেখো চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি মসজিদ | মসজিদটি দেখতে বেশ সুন্দর লাগছে ।

দেখো চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি মল মল টি বেশ সুন্দর এবং বড়।